এখানে কয়েকটি ব্যায়াম করার জিনিস রাখা আসে।

এখানে কয়েকটি চেয়ার ও টেবিল রাখা আসে।

এখানে একজন মানুষ চেয়ারে বসে আসেন।

এই সবিটির মধ্যে দেখা যাচ্ছে এটি একটি রুমের বিতর।

উপরে সাতও রয়েসে উপরে কয়েকটি লাইট জ্বলিতেসে।

এখানে একটি পোস্টার লাগানো আসে।

এই সবিটির মইদ্যে দেখা যাচ্ছে এটি একটি খোলা জায়গা।

এখানে ডালের মইদ্যে একটি পাখিও দেখতে পাচ্ছি।

এই সবিটির মধ্যে দেখা যাচ্ছে এটি গাড়ির সার্ভিস সেন্টার ।

পিছনে কয়েকগুলি বিল্ডিংও দেখতে পাচ্চি ।

এই ছবিটির মধ্যে দেখা যাচ্ছে এটি একটি জিম সেন্টার ।

এই ছবিটির মইদ্যে দেখা যাচ্ছে এটি একটি কাপড়ের দুকান ।

এখানে কয়েকটি কম্পিউটার রাখা আসে।

সামোনে একটি রাস্তা দেখতে পাচ্ছি কয়েকটি গরও দেখা যাচ্চে ।